এই ছবিটিতে দেখা যাচ্ছে । একটি গোলের পাশে একটি দোকান আছে ।

এখানে দেখা যাবে কিছু মানুষ কাজ কর-- এবং কিছু লাইট ও দেখালে এবং ঠিক কালো কালো জিনিসও দেখতে পাচ্ছি।

এবংএই সবুজে ঘেরা জায়গাটিও একটি লম্বা মতন কিছু একটি দেখাই যাচ্ছে এটি কি বোঝা--

একটি কলেজ দেখে মনে হচ্ছে একটি টিচার বোর্ড -এ লেখা লেখি করছে।